বড় বড় মাছ আছে এ গুলা কে কালো কালো দেখানো হয়েছে সাদা সাদা তিন রকমের মাছ চার পাঁচ ছ রকমের মাছ আছে |

এটা একটা বাজার বাজার মধ্যে একটা হুম বেটা ছেলে মাছ বিক্রি করতে আসিছে |

মাছ মধ্যে রুই মাছ চিংড়ি মাছ পুঠি মাছ মাছ।

কৃষ্ণ ভগবান আছে রাধা কৃষ্ণ দূর্গা সরস্বতী লক্ষী--